ওপাড়ে বড় বড় গাছপালা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে ।

সেখানে অনেক জামাকাপড় বিক্রি হয় মনে হয় ।

রাস্তা দেখা যাচ্ছে রাস্তার চারপাশে অনেক গাছপালা অনেক সুন্দর দেখতে লাগছে গাছপালা গুলো রাস্তাটি যাচ্ছে।

জমানো এখানে রয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে চারিদিকটা ।